এটি একটি মাজারের ছবি। মাজারটির নাম হযরত আব্দুস সালাম মাজার। মাজারে দুই দিকে দুটি দান বাক্স রাখা রয়েছে।

মাজারটির দেওয়াল কমলা এবং সবুজ রঙের রং করা হয়েছে। এই মুহূর্তে মাজারের ভেতরে কোন ব্যক্তি উপস্থিত নেই।

ক্ষেতের শেষ প্রান্তে রয়েছে এক--